এবং এটি ফাইভ টু দ্বাদশ শেশ্রেণী পর্যন্ত রয়েছে

হেলথ বডি বিউটিক অ্যাসোসিয়েশন অ্যান্ড জিম এখানে কন্টাক্ট নাম্বার -ও দেওয়া রয়েছে।

ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এটি শাড়ি হসপিটালে এ ব্লক এর রুম এর বাইরে পতাকার রঙের বেলুন দিয়ে-- |